রং গুলো কেমন চোটে গাছে। বাড়ি টির সামনে একটি বোর্ড টাঙানো রয়েছে।

এবং বাগানের মর্ধ্য দিয়ে দেখতে পারছি সরু করে গলি করে রাস্তা করা।

কার্পেট পাতা রয়েছে নীচে কিছু লোকজন কে দেখা যাচ্ছে এদিক ওদিক বসেছে।

এইখানে দেখতে পারছি একটি ঝর্ণা। রাস্তার মাঝখানে বেশ গোল করে এটি তৈরী করা হয়েছে আর্টিফেসিয়াল

পুরো ভরপুর বাজার ফুলের দোকানের রেশ।

ভিতর টা বেশ ভালোই সাজানো গোছানো ।

সব গাছ গুলিই কাটটিং করা রয়েছে। একটি গাড়িওদেখা যাচ্ছে--

এইখানে দুটো বাচ্চা দেখতে পারছি। হেয়ার কাটিং করছে সেলন টির ভিতরে--

ছবিটিতে যে একটি এ মন্দির দেখতে পারছি বড় মনে হচ্ছে এটি শিব মন্দির খুব সুন্দর দেখতে--

এছাড়াও অন্যান্য যাবতীয় সাংসারিক জিনিসপত্র পাওয়া যায়।

খুব সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র তৈরি করা হয়েছে হাতের ডেকোরেশন করা কারুকার্য করা --

উঠেছে উ যার জন্য গাছ গুলো অনেকটা শুকিয়ে গেছে।

অ্যা অ্যা সুন্দর সুন্দর অ অ সেড দিয়ে বসার জায়গা করা হয়েছে।

কিছু পুরুষ যোগাসন করছে এবং একজন মহিলা এখানে ট্রেনিং দিচ্ছে তাদের।

এ-ছেলে কালো শার্ট পরা। গলায় একটা লাল কালরের হেড ফোন দেওয়া রয়েছে।

দুটো গাড়ি দাঁড় করানো আছে একটি চার চাকার গাড়ি একটি ল - লরি টাইপ - এর --

বিল্ডিংটির চারিদিকে উম উম ঘাসের একটি মাঠ দেখতে পারছি খুব সুন্দর।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি সভার আয়োজন করা হয়েছে যেখানে শুধু--

এই ছবিটিতে আমরা একটা বিল্ডিং দেখতে পারছি। যে বিল্ডিং টি তে--

বিল্ডিং -গুলো দেখে-এন অফিস -এর মতন মনে হচ্ছে সাদা রং এর বিল্ডিং ।